আস্সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুমুস সালাম।, জি, আশিক ভাইয়া কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও হচ্ছে, আশিক ভাইয়া, আজকে আমরা যে topic নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, ইজতেমা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। জি ভাইয়া, বলেন? আচ্ছা, আসলে হচ্ছে- জানতে চাচ্ছিলাম যে, ইজতেমায় আহ এতদিন হওয়ার পরে যে মাঝখানে আমাদের করোনা গেল, করোনার কারণে আমাদের ইজতেমাও বন্ধ ছিল। তো বলছি ইজতেমা এতদিন বাদ. ধরেনতো কত বছর মনে হয়নি but এই বছর হয়ে বা কিছুদিন আগে যে হইলো, তা হওয়ার পরে আসলে আপনার কেমন অনুভূতি? কেমন কি লাগতেছে না লাগতেছে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম? দীর্ঘ অনেকদিন পরে ইজতেমা হয়েছে আমরা বাঙ্গালীরা খুবই খুশি একটা বিষয়। ইসলামিক একটা অনুষ্ঠান হয়েছে আমাদের এইখানে, তার জন্য আমরা খুবই ভালো লাগছে আমাদের কাছে । আমরা যে অনেকে, ইবাদাত করতে পারতেছি সেক্ষেত্রে অনেক শুকরিয়া আদায় করি।

হ্যাঁ ইজতেমায় গিয়েছিলাম। আহ ইজতেমায় যাওয়ার পরে আসলে আহ অনেক সুন্দর অনুভূতি বা অনেক ভালো লাগছে। যে হচ্ছে দীর্ঘ এক বছর পরে আহ আমি, হ্যাঁ ইজতেমায় গিয়েছিলাম বা যায়তে পারছি। মহান আল্লাহতালার কাছে অনেক খুশি যে বা আহ অনেক ইয়াতে আসলে আমি আহ এই এতদিন পরে হচ্ছে আহ ইজতেমায় যায়তে পারছি বা গেছিলাম।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

আমি যানতে চাচ্ছিলাম যে আসলে আহ আপনার বাসা মনে হয় হচ্ছে আহ কথায় যেন বলছিলেন? জি জি জি জি বুঝতে পারছি। তো আসলে আপনি তো আহ বসুন্ধরায় থেকে আহ থেকে,

so ভাইয়া এইবার হচ্ছে আমরা ইজতেমাতে গিয়েছিলাম। তো যাওয়ার অইখান আমাদের এইবার ইজতেমা দুইটা হয়েছিল। আহ প্রথমে একটা ছিল হ্যাঁ পরে একটা মাঝখানে দুই একদিন,

তার জন্য আমাদের এইখানে মোটামুটি সমস্যা create হয়েছিল যেমন আমরা যা যানজট অনেক ছিল এইবার রাস্তাই চলাচল করা খুবই কষ্ট দায়ক ছিল । আর এই ইজতেমাটা হয় যদিও রাস্তা বন্ধ থাকে, অল্প যায়গা থাকে তো আমাদের এইখানে জায়গার problem ছিল। তো সেই ক্ষেত্রে রাস্তাঘাট পার মোটামুটি বন্ধ করে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল।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

তো বাসার থেকে আসার সময় আহ হচ্ছে আহ যখন ইজতেমা যেখানে শুরু হয়েছিল। টুঙ্গিতে মনে হয় তাই না? তো হচ্ছে ইজতেমা শুরু যেইখানে হয়ছে তার পাসে একটা bridge আছে। তো হচ্ছে আহ ঐখানে আসার পরে আমি প্রায় বাসার থেকে আসার দিনে, আহ চারটা মানে সকাল ভোর চারটার দিকে আমি ওখানে আসি তো আসার পরে হচ্ছে আহ হম প্রায় দুই ঘন্টা যাবৎ বাসের মধ্যে ছিলাম আর কি। এত jam ছিল যে কি বলবো? traffic signal বা পুলিশ অনেকে ছিল তা বাদে তারমধ্যে এত jam এর মধ্যে পড়ছিলাম ভাই এত যানজট চলতেছিল, এত মানুষজন আরকি। আসলে হচ্ছে, যে এইখানে রাস্তা তো রাস্তা বন্ধ। অনেক মানুষ হয় ইজতেমা তে সে ক্ষেত্রে রাস্তা বন্ধ হয়ে যায় তার জন্য অনেক সমস্যা সমস্যার সম্মুখীন হতে হয় জনগণদের। বলতে গেলে কি ইজতেমাটা হচ্ছে সব সময় হয় না তো সেক্ষেত্রে দূরদূর থেকে মানুষ আসে। এসে সেখান সবাই একসাথে সরিক হয়ে যায় হয়ে ইবাদত করে এই অল্প কিছুদিন যাবত আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও এটা traffic signal অনেক থাকে। রাস্তায় যানজট এই সমস্যাটা আমরা সবাই face করি। ইটা খুবই দুঃখজনক বিষয়। তো আপনি ও একটা ইজতেমায় গিয়েছিলেন। আপনি কখন গিয়েছিলেন? শুরু থেকে গিয়েছিলেন নাকি শেষের দিকে? না না আমি হচ্ছে প্রথম যেই ইজতেমা শুরু হয়ছিল। প্রথমে শুরুতে যেটা শুরু হয়ছিল সেইটাতে আমি গিয়েছিলাম। ও আচ্ছা মানে আপনি শুরুতে গিয়েছিলেন? মানে শুরু হয়েছিল। সেখানে গিয়ে আপনি কি কি দেখতে পাই ছিলেন? আসলে অ্যা এত মানুষের ভিড়ে বা এত মানুষ আমি আমার জীবনে আহ একি সাথে এত মানুষ আমি আহ দেখিনি আসলে যদি ঐ ঈদগাহে নামাজ পড়া হয় বা,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 মানে কি বলবো? মনে হচ্ছে যে, আহ পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের মনে হয় সেই জায়গার মধ্যে অবস্থান করতে আসে আর কি। এমন মনে হচ্ছিল। আচ্ছা ভাইয়া আপনি যে ইজতেমা তে গিয়েছিলেন এইবার। তো আপনার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছিল আপনার? plus হচ্ছে আপনি কোন কোন বিষয়গুলো আপনি উপভোগ করছেন? plus আপনার কাছে, মনে হইছে ভাই আপনি ওখানে যাওয়ার পরে যে আমি এইখানে আসছি। আমার এটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি এরপর থেকে আহ প্রতিবার এখানে আসবো ইজতেমাতে। এটা জিনিসটা আমার কাছে ভালো লাগে এই কাজটা করতে ভালোলাগে।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

এই এত মানুষের ভীড়ে বা এতবড় আহ ইয়ে মধ্যে আমি যায়নি কখনো। আর আমি নাম শুনছিলাম যে, ইজতেমা হয় but আমি corona র সময়ী, হ্যাঁ যাওয়ার চিন্তাভাবনা বা plan ছিল। তো আসলে দেখা যায় যে তখন আমি আহ যাইতে পারি নাই বা তখন বন্ধ থাকার কারণে আসলে programme টা আহ cancel করা হয়ছে। but আহ এতদিন পরে যেহেতু আমরা ইজতেমা পাইলাম তাই বা আসলে আমি ভাবলাম যে না না এত মানুষ যায়। তো আমি আহ গিয়ে দেখি আসলে কেমন কি? বা আহ আসলে কত মানুষ থাকে?

আচ্ছা আসা আমি বলি, আহ হচ্ছে ওখানে তো আপনি ছিলেন অনেক কিছু দেখলেন। দেখার পর আপনার সেই অনুভূতি টা কেমন? অনুভুতি টা আমাকে একটু বলুন? হ্যাঁ অনুভুতি যেমনি হোক। তারচেয়ে বড়কথা হচ্ছে আপনি এত মানুষের ভীড়ে ওখানে গেলেন যাওয়ার পরে, যখন আপনি কি ভাবে গিয়েছিলেন? বা কিভাবে ফেরত আসছেন? ঠিকি বুঝতে পারছি। আসলে হচ্ছে আহ যাওয়ার সময় আসলে আমি বের হয়ছি মানে, যে অনেক সময় লাগছে। হচ্ছে ধরেন যে, আহ আমি দশটার দিকে বের, বের হয় হয়তো আমার টোঙ্গি পৌছার কথা হচ্ছে আমার হচ্ছে, আহ ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের মধ্যে সেই জায়গায় আমি প্রায় দুই ঘন্টা আহ সময় লাগছিল কারন এত যানজট ছিল এত মানুষ আহ আহ চলাচল করতেছিল যে কি বলবো? এত traffic signal আর হচ্ছে এত মানুষ। আহ যে মানে খুবই ভীড় ছিল বা যানযটের ইয়ে ছিল problem ছিল এখানে যে আপনার আপনি যে সবকিছু দেখলেন সবকিছু বুঝলেন। সেক্ষেত্রে আপনার কি মনে হয়? এইভাবে, হ্যাঁ। কি করলে বা কি কোন কাজে আমরা follow করলে আমাদের এই যানজট কমবে বা আমাদেরই এই ইজতেমাটা আরো সুন্দর হবে ভালো হবে। তার কোন idea আপনার কাছে আছে? জী জী বুঝতে পারছি। ও হচ্ছে আসলে আশিক ভাইয়া হচ্ছে আহ আমাদের আহ ঢাকায় তো এমনি আপনি হয়তো আহ শুনছেন বা যানেন। যে আসলে, আহ ঢাকা শহরে অনেক সবসময় jam থাকে বা গাড়ি ঘোড়া অনেক বেশি আহ চলাচল করে plus হচ্ছে মানুষ ও অনেক বেশি। আহ এমনিতেই দেখা যায় যে আপনার আহ যখন মাঝে মধ্যে এত jam থাকে যে jam এ পড়লে একঘন্টা দুইঘন্টা সময় যায়। আর তার, পরেও দেখা যে আসলে আমাদের যেই যাগার মধ্যে ইজতেমা আহ শুরু হয়ছিল, সেইটা হচ্ছে main road মানে আহ main রাস্তা বলা চলে। আর পাশেই তো আসলে আহ ঐখানে যান আহ ভীড়ের জন্য বা মানুষ যাতায়াতের জন্য আহ যাওয়া আসা বা হচ্ছে,

আচ্ছা ভাইয়া এখন আমি জানতে চাচ্ছি যে, আপনার কি মনে হয় যে ঐখানে কি কোন পদক্ষেপ নিলে? হতে পারে যে যানচলাচল টা আরেকটু সুবিধা হবে বা চলা না হচ্ছে একটা তে থাকবে কিন্তু যানযট হবে কম হবে। সেই ক্ষেত্রে আপনার কি মতামত? আপনি কি আমাকে জানাতে পারবেন?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 আহ যেই জায়গার মধ্যে বড় বা যেইখানে আহ ফাকা জায়গা থাকবে সেই জায়গার মল্যে মধ্যে করলে হয়তো মানে এত যানযট বা এত আহ মানুষের problem face করতে হবে না, আমার মনে হচ্ছে যেটা। ও আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি তো ভালো একটা কথা বলছেন আমার খুবি ভালো লাগছে। তো সেক্ষেত্রে আমরা এটা পরিকল্পনা করতে পারি। আর মানুষ আমাদের সেক্ষেত্র প্রচুর মানুষ হয়। সে জন্য আপনি তো ওখানে গেলেন গিয়ে দেখলেন অনেক মানুষ থাকে। অনেক দূর দূর থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে।

সে ক্ষেত্রে এইযে এত এত মানুষ আসে তো ইজতেমাতে থাকে। তা আপনার কি মনে হয়? এখানে তারা যে আসে এভাবে এসে তারা থেকে এত কষ্ট করে। সবকিছু করে ওখানেই থাকে এত কষ্ট করে, তো তার উপরে আপনার কি কোন মন্তব্য আছে? বা আপনি কি

আসলে আহ হচ্ছে যে আহ অনেকে আহ আসলে অনেক কিছু শেখা যায় আর কি। এখানে এই জায়গার মধ্যে আসলে অনেক কিছু শেখা যায় এটা হচ্ছে কথা।

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি। তো আপনি যে ওখানে গেলেন আপনি হচ্ছে রা, বাসা থেকে ওখানে গেলেন। ওখানে কয় দিন ছিলেন আপনি?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 মানুষের কাছে শুনছিলাম যে খুবই নাকি jam হয় বা অনেক মানুষের ভিড়ে অনেক মানুষ থাকে সেই জায়গার মধ্যে। আমি শুধু এতটুকু দেখার জন্য গেছিলাম যে আসলে হচ্ছে, আহ কত মানুষ হয়? বা কেমন মানুষ হয়?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 আপনার কি মূল উদ্দেশ্যই এটা ছিল যে এখানে কি হয় বা কেন হয় এইগুলো জানা এইতো? হ্যাঁ, আসলে আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে আহ সেখানে গিয়ে মানুষেরা কি করে? বা কি করতেছে বা কেন যাচ্ছে? এরকম কিছু আহ আমার মনের মধ্যে প্রশ্ন জাগছিল। তার জন্য আরকি আমি গিয়েছিলাম বা দেখতে গেছি আরকি।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 তো আপনি ওখানে গেলেন, গিয়ে সবকিছু দেখলেন। এখন আপনার কি বুঝলেন বা কি দেখলেন আমাকে সেটা একটু বলবেন? আসলেই আহ ইজতেমায় গিয়ে মানুষজন হয়. অনেকে অনেক কিছু হয়ত অনেকে অনেক কিছু জানে না বা অনেক কিছু ইয়ে করতে পারতেছে না। তো হচ্ছে অনেকে অনেক কিছু শুনতে আহ শুনতে পারে বুঝতে পারে। তারপর হচ্ছে আহ ইসলামের আহ কোন দৃষ্টিতে চলতে হবে, কি করতে হবে না করতে হবে, মানুষ এই তিনদিনের মাঝে অনেক কিছুই আরকি শিখতে পারে আরকি।

জি জি আশিক ভাইয়া হচ্ছে আহ উম দেখা গেছে আহ উম দেখা যায় যে আমাদের দেখা যায় যে হয়ত আহ অনেকে অনেক জায়গা থেকে আসে অনেক মানুষের সাথে পরিচয় হওয়া যায় আহ বি আহ বিভিন্ন মানুষের সাথে আরকি দেখা হয় বা কথাবার্তা হয়। এই আরকি। ও আচ্ছা ভাই। ঠিক আছে। তো আচ্ছা ভাইয়া, আপনি ওখানে গিয়ে কী শিখলেন বা কী শিখতে পারলেন যেটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ লাগল প্লাস আপনি সারাজীবন সে জিনিসটা মনে রাখবেন? এরকম কিছু কি শিখতে পেরেছেন আপনি? উম আসলে আহ উম কি আর বলব, আসলে আহ আমি যাওয়ার পরে আমাকে আহ অনেকই ভালো লাগছে। অনেক ইসলামের অনেক আহ কিছু আমার জানা ছিল না বা অজানা ছিল, অনেক কিছু আমি শিখতে পারছি। হ্যাঁ এতটুকু আরকি। তো হচ্ছে আহ আশিক ভাইয়া আমি আহ একটা কথা যানতে চাচ্ছিলাম আপনার থেকে?

হ্যাঁ যানতে চাচ্ছিলাম যে আহ আপনি আহ যেই ইজতেমা হওয়ার পরে যে হচ্ছে আহ traffic jam plus হচ্ছে এইগুলা আমরা আরকি কি ভাবে প্রতিরোধ করতে পারব? বা, কিভাবে কি করলে বা আহ ইজতেমা কোথাও নিয়ে গেলে এই যায়গা স্থান পরিবর্তন বা আমরা মানুষ সচেতন থাকলে আহ হয়তো আহ যানজটের এত ঝামেলা বা এত ইয়ে হবে না। এই ব্যাপারে আমি যানতে চাচ্ছিলাম? আমি আসলে তোমার একটা কথাই বলবো সেটা হচ্ছে, আমরা যেই জায়গাটাতে ইজতেমা করি সেই যায়গা সেখানে খুবই অল্প যায়গা।

ছোট জায়গাতো সংখ্যায় মানুষ খুব কম বসতে পারে। সে সেই ক্ষেত্রে আমরা আমাদের আমার মনে হয় যে কোন একটা খোলা জায়গায় যেখানে প্রচুর মানুষ বসতে পারবে। plus সেখানে ঝামেলা হবে না, ঐরকম একটা space খুজে যদি তারা ইজতেমার একটা ব্যাবস্থা করে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যান চলাচলের কোন problem হবে না। আর আমি হচ্ছে একটা কথা বলতে চাই, আমাদের বর্তমান সমাজে এখন প্রচুর জনসংখ্যা সেইক্ষেত্রে, আমরা সবাই যদি নিজে নিজেদের জায়গা থেকে,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 তো এক হচ্ছে আমরা যদি নিজেরা, এই কি বলে? নিয়ম কানণ মেনে চলি সেক্ষেত্রে আমরা এই যানজট টা কম করতে পারবো।

দেখা যায় কি এখন বর্তমানে আমাদের এই সমাজে যে একটু সব অল্প সময় বাঁচানোর জন্য তারা জীবনে ঝুঁকি নিয়ে নেই। কিন্তু এটা আমাদের কিভাবে সহ্য করতে হবে কারণ এটা আমাদের উচিত না। তাহলে কি একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না।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

আহ নিয়ম শৃঙ্খলা মেনে তারপরে আমরা একটা যে কোন একটা সিদ্ধান্ত নেব। কারণ একটা দেখা যাচ্ছে, একটা গাড়ী আসতেছে আমরা তাড়াহুড়া করে সেই গাড়ীটার দিকে না follow করি আমরা না দেখিয়া আমারা রাস্তা cross করে ফেলছি। cross করতেছি বা পারাপার হয়তেছি সে ক্ষেত্রে একটা গাড়ী এসে আমাদেরকে ধাক্কা দিয়ে দিল।

ok ভাইয়া আসসালামুয়ালাইকুম। আপনি ও ভালো থাকবেন।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 ওয়ালাইকুম আসসালামকি অবস্থা? কেমন আছেন আপনি? এইতো আলহামদুলিল্লাহ ভালোআপনি কেমন আছেন?

এইতো খবর পড়ছিলাম news দেখলাম আর কি, আজকের এখন trending খবর কি কি?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 ও আচ্ছা আচ্ছা BPL খেলা চলছেশুরু হয়েছিল কখন? মানে কোন দিন শুরু হয়েছিল?

ও আমার মানে news পেপার টা পড়া হয়না তো সেই কারণে খবর সম্পর্কে খুব বেশি আমার জানা হয় না, News paper এ দেখা যায় কি অনেক খবর পাওয়া যায়, সেটা বিনোদন জগতের হোক বা আপনার খেলাধুলা সম্পর্কে, আবহাওয়া, শিক্ষা, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট থেকে বলা যায় যে, news তা পড়া উচিত, আমিতো জানি বিভিন্ন issue জানা যায়, News পড়া উচিত কিন্তু আমি news পড়ার মতো সময় হয়ে উঠতে পারিনি যার কারণে পড়া হয়নাভাইয়েরা যে সমস্ত link দেয় ফেসবুকের মাধ্যমে শুনতে পাই, Normally খুব বেশি সম্পর্কে জানা যায় না, হ্যাঁ এটা এখনও অনেকেই করে ইউটিউবে দেখে short করেতবুও তাঁরা মনে করেন যে,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 আপনার এই যে এখন বর্তমানে ঐদিন খেয়াল করলাম আজকে দেখলাম যে জাপানে ওদের যে মুদ্রার রেট সেটা প্রায় পঞ্চাশ বছর পর বেড়েছে, মানে দ্রব্যমূল্যের দাম বাড়ছে আসলে জাপানে আমি খেয়াল করলামতারপর আপনার আমাদের দেশের দিকে যদি তাকান আমাদের দেশে কিন্তু ঐযে মাতারবাড়ি মানে মহেশখালীতে, আর এখন এটা শুরু হয়েছে না মহেশখালীতে যে বিদ্যুতিক ক্যাম্পটা তৈরি হচ্ছে তো ওখানে নাকি আপনার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার অনেক সম্ভাবনা আছে, মাত্র কয়েক মানে এখনো পুরো কাজটা শেষ হয় নাই তার মধ্যেই দশ কোটি টাকা উঠে এসেছেআজকে আমি দুপুরে news দেখলাম, ওটা কি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নাকি? কোনটা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ সেটার খবর কি? সেটার মানে সেটাও তো চলতেছে কাজ শুনলামআরো কয়েকটা ও আপনার, চলতেছে, আসলে তারপরও আপনার ফেব্রুয়ারি মাসে শুনলাম যে বঙ্গবন্ধু টানেল, সেটা নাকি খুলে দেওয়া হবেহ্যাঁ হ্যাঁ হ্যাঁ,

তারপর ওই দিন আপনার দেখলাম যে, বৃটেনের যে প্রধানমন্ত্রী বুঝছেন, উনি কি করেছে সিটবেল্ট বাঁধে নাই, সিটবেল্ট বাঁধে নাই দেখে একটা ভিডিও করে ইনস্টাগ্রামে আপলোড করেছে, ও দেশের পুলিশ উনাকে একশো পাউন্ড মনে হয় জরিমানা করেছেপরে উনি ক্ষমাও চেয়েছেন, তো ঠিক আছে এরকম দেখা যায় প্রতিদিনই অনেক নতুন নতুন আপডেট আমরা পাইকিছু প্রয়োজনের ভেতরে পড়ে কিছু অপ্রয়োজনীয়যেমন আপনি যদি বিনোদন জগতের দিকে খেয়াল করেন, একেকটা টার সময় একেকটা বিষয় নিয়ে খুব আলোচনা হয় তাইনা? কিছুদিন আগে পরীমনি সম্পর্কিত আলোচনা হয়েছিল, পরিমনির রাজু সংসার নিয়ে আলোচনা হচ্ছিল, এর আগে দেখা যাচ্ছিল শাকিব খান ভবিষ্যৎ, এই একটার পর একটা দেখা যায় আপনার আলোচনা হচ্ছেতবে এখন বর্তমানে, আমি আমার এক বন্ধুকে পরিমনির ব্যাপারে বলছিলাম যে ওদের সংসারের কিছু হয়নি একটা নতুন সিনেমা আসছে ওই সিনেমার প্রমোশনের অংশতা দেখি আমার কথায় এখন ঠিক হলোদেখি নতুন সিনেমার promotion করছে দুজনে মিলে, আজকে ফেসবুকে দেখলাম হম হম সুন্দরবনের টাকা something কিছু একটাসেইটার promotion, যাইহোক আমি আসলে জানতাম না ব্যাপারটাআচ্ছা যাই হোক সেটা না আমার কথা হল বর্তমানে একটা, মানে আন্তর্জাতিক issue যেটা দেখি আন্তর্জাতিক যে খবরগুলো ঠিক আছে, ওখানে আমরা দেখতে পাই যে আপনার রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা, এই জুতোটার কারণে আপনার সারাবিশ্বে, সারা বিশ্বের উপর খুব বাজে একটা প্রভাব পড়ছেদ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, দেশের অসহায় মানুষ যে দরিদ্রসীমার মানুষগুলো তাদের খুবই কষ্ট হচ্ছেহ্যাঁমুদ্রাস্ফীতি বাড়ছে,

হম হম এটা সব দেশেরি প্রায় পৃথিবীর সব দেশের accuracy চল, শুধু বাংলাদেশেই নয়, হ্যাঁসেটাই আপনি দেখেন এইযে করোনার পরে, মানে সারা বিশ্বের উপর একটা বাজে প্রভাব পড়ছেতাই না? অনেকদিন, অনেক মাস কাজকর্ম সব বন্ধ ছিলবাচ্চারা পড়াশোনা করেনি স্কুল-কলেজ যাওয়া বন্ধ ছিল,

করণা pandemic এর পর আর দাঁড়াইতে পারল নাওভাবে আবার নতুন pandemic শুরু একটা,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 করোনার সময় মানুষের কাজকর্ম বন্ধ ছিল ঠিকই কিন্তু জিনিসপত্রের দাম অতটা কিন্তু বৃদ্ধি পায় নাইমোটামুটি নাগালের ভিতরে ছিলকিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরে আপনার, খুব বেশি মানে দাম বেড়ে যায় সবকিছুরপড়াশোনার ক্ষেত্রে বলেন আপনি যানবাহনের ভাড়া, তেল, রান্নার অন্যান্য, যে আনুষাঙ্গিক বিষয় গুলো সবকিছুর মানে সাধারণ মানুষের জীবন খুব কষ্টকর হয়ে যাচ্ছেআর এই ধরনের বিভিন্ন different different নিউজগুলো কিন্তু আমরা সময়মতো পাচ্ছি তাই না? রাশিয়া আর ইউক্রেন হচ্ছে এমন দুটি দেশ মানে অনেক কিছুই তারা উৎপাদন করেমনে করো জ্বালানি তেল আবার খাবার দ্রব্য সবকিছুই মানে এই দুইটা দেশের উপর অনেক বেশি নির্ভরশীল,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 তারপর আপনি আমরা যদি একটু খেলাধুলার ব্যাপারে একটু আসি, যে বিশ্বকাপ গেল কিছুদিন আগে তাই না? আর্জেন্টিনা তো এবার কাপটা নিলআমিনা খুশি কারণ আমি আর্জেন্টিনা supporter তো, দেখা যায় যে বিশ্বকাপকে ঘিরে খেলাধুলা যে একটা অন্যরকম উত্তেজনা ছিল, তাই না? সেটার race এখনও বাঙালির মনে আছেএখনো বাঙালির মনের মধ্যে মানে ফুটবলের যে উত্তেজনা, উত্তেজনাটা সেটা এখনো আমার মনে হয় কমে নাই এখনো কিছুটা রয়ে গেছে,

আর কেউ কেউ তো বলে আর্জেন্টিনার এগারো জন player নাকি ফ্রান্সের একজন এম বাপের কাছে পারে নাইএকজন এমবাপে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল,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 আর আরেকটা ব্যাপার কি আপনি দেখেন, বিরাশি মিনিট এর পর প্রতিযোগিতামূলক হয়েছিলবিরাশি মিনিটের আগে মনে হয়েছিল যে আর্জেন্টিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতবে, হ্যাঁসেটাই last minute এরকম হবে বুঝতে পারিনিএকটা দল গোল দিচ্ছে তো আরেকটা দল মানে খুবই হয়ে গেছে যাই হউক এটাও আপনি দেখেন, আমাদের, এখন তো শীতকাল? তো এই যে শীতের সময় কি কি রোগ হতে পারে মানুষের সচেতনতা নেই plus আবার মানুষের কষ্ট, এগুলো নিয়ে কিন্তু আমরা সংবাদপত্র প্রতিদিন পড়ছিতাই না? তারপর আপনার তাপমাত্রা আবহাওয়া যদি খেয়াল করি আজকে কত ডিগ্রী পড়ছে বা সকালে কি অবস্থা বা দুপুরে বা রাতের বেলায় ঠান্ডা কেমন পড়বে সত্য প্রভাব দেখা যাবে কিনা? যে আবহাওয়ার খবর গুলো এগুলো কিন্তু দেখা যায় প্রতিনিয়ত পরিবর্তনশীলঠিক আছে, আজকের আবহাওয়া একরকম কালকে যে একই থাকবে সেটা নাএই নিউজগুলো আমরা পাইহ্যাঁ হ্যাঁ, তারপর দেখা যায় কি রাস্তাতে অশ্লীলতা দেখা যায়আপনার এই পক্ষওই পক্ষ ঝামেলা করছে, তো সবকিছুই খবরে আসেযেটা জনসাধারণ খুব মানে সহজভাবে গ্রহণ করছে, সংবাদপত্র একমাত্র মাধ্যম যেখানে দেখা যায় কি আপনার, যেখানে মানে জনগণের কথাগুলো উপস্থাপন করা হয়ঠিক আছে? পাঠক কলমে দেখা যায় কি অনেকের অভিমত, তারপর এখানে কেউ বলে হলুদ সাংবাদিকতা যেখানে, মানে সাংবাদিকরা বিক্রি হয়ে মানে রাজনৈতিক দলের মতামত দেয়, হ্যাঁ হ্যাঁসেটা ঠিক আছে কিন্তু আসলে আমি যেটা মনে করি যে news, সংবাদপত্র বা সংবাদ হতে হবে এরকম যে নিরপেক্ষ ঠিক আছে? এটা না সরকারের হয়ে কাজ করবে, হ্যাঁ এটা নিজের স্বার্থ দেখবে নাসমাজের মানুষের জন্য জনকল্যাণের জন্য news টা, সেরকম newspaper হওয়া উচিত,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 তাহলে সেটা সব শ্রেণীর মানুষ দেখতে পায় সাধারণ শ্রেণি থেকে সব ধরনের তো একটা মিথ্যা সংবাদ যদি ছড়ানো হয় তাহলে কিন্তু দেশের জন্য ভাল হবে নাদেশের জনগণ সেটাকে ভুলভাবে নেবে, যেমন আপনি যদি খেয়াল করেন, বেশ কিছু বছর, বেশ কিছু বছর না দুই বছর হয়ে গেছে মনে হয় যে করোনা সময় বলা হয়েছিল কি যে আপনার লবণ শেষগুজব রটায় দেয়অনেক সংবাদপত্র শুধু গুজব রটায়,

হম হম মানুষের মনে আছে, তো এই রকম অনেক আবার দেখা যায় তেলের ব্যাপারটা যদি আমি বলি দেখা যায় তেল মজুদ রেখেও, শুধু দাম বৃদ্ধির লোভে, আপনার বিক্রি করা হচ্ছে না এই ধরনের গুজবগুলো ছরানো হয়, বিভিন্ন ব্যাপারে সমস্যা হচ্ছেতারপর education যদি আমি খেয়াল করি, শিক্ষার দিক থেকে যে দিনদিন শিক্ষা দিক থেকে যে উন্নতি টা হচ্ছে, পাশের হার বাড়তেছে বা আরো অনেক, যেমনি দেখা যায় আমাদের দেশে শিক্ষার্থীরা scholarship নিয়ে বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছেবিদেশের মাটিতে গিয়ে পড়াশোনা করছে, করে আসছে অক্সফোর্ড থেকে, বা আরও বিভিন্ন university থেকে, নামকরা নামকরা বিশ্ববিদ্যালয় থেকে তারা পড়াশোনা করে আসছে, এসে দেশের মানুষের জন্য কাজ করছেতাই না? তো এই ব্যপারগুলো কিন্তু আমরা খবরে দেখতে পাইএই ধরনের নিউজ গুলো সব সময় আসেতারপর এই যে আপনি দেখেন চাকরির খবর, ঠিক আছে, যে কোথায় চাকরি আছেভিন্ন বিজ্ঞপ্তি আমরা দেখতে পাই,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

সর্বোপরি নিজের মানসিক প্রস্তুতি একটা নেওয়া যায়ঠিক আছে? আপনার সংবাদপত্র থেকেসেজন্য বিভিন্ন রকম news আপনার চোখ রাখতে হবে, আর আপনাকে বলব যে আপনি প্রতিনিয়ত একটু newspaper পড়েনবিভিন্ন নিউজ দেখেন টিভিতে হোক ইউটিউবে হোক anywhere যেখানে খুশি সেখানে দেখেন কিন্তু একটু দেখবেন কারন কি? এই একটু জানা দরকারঠিক আছে? কখন কোনটা লাগে আর,